আগেকার এই মসজিদ। মসজিদটা খুবই ভালো সুন্দর দেখতে। মসজিদে ।

এই অটো করে আমরা যাতায়াত করি। অটো - তে ।

উম বা বিশেষ করে দুজন করে যাওয়া যায়। বাস -এর থেকে অনেক ভালো টোটো টোটো যেতে খুব ভালো লাগে।

ক্যান্ডেল জ্বালিয়ে স যীশুকে প্রণাম জানায়।

এটা একটা পার্ক এই পার্ক -এ দেখুন ভূতের অ্যা ভূতের ঘর করা হয়েছে। এইখানে ভূতের সিনেমা হয়। আর এটা বোর্ড -এ করে ওই ভেতরে ঢুকে--

গঙ্গা নদী। এই গঙ্গা নদী উম তে দেখুন অনেক নৌকো আছে এবং অনেক পাখিরা সব ।

এই বিল্ডিং -টা খুবই সুন্দর আর ভা কলেজ -এ এবং ছেলেমেয়ে মেয়েরা সব পড়াশুনা ক--

এ চেয়ার টেবিল -গুলো পাতা আছে। একটা রেস্টুরেন্ট করেছে বাইরের দিকে। ভেতরে রেস্টুরেন্ট দোকান।

এটা দেখছে মেয়েটা একটা উমম রাস্তাঘাট। এই রাস্তায় মানু গাড়ি ঘোড়া চলছে একটা উম সাইকেল যাচ্ছে। তাপরে এখানে সি ঠাকুরের ই কি লেখা আছে। এখানে দূর্গা দেবী মা মন্দির লেখা আছে। এখানে দুর্গা মা- এর --

বাড়িটা দেখা যাচ্ছে এটি ইংরেজ আমলের বাড়ি। এ বহু বছর আগেকার ইংরেজরা এখানে বসবাস করতেন।

এখন আমাদের হিন্দুরাও বসবাস করে এটা একটা ভালো এখানে অনেক মানুষরা বাঙালি লোকেরা অনেক লোক থাকে এর মধ্যে এই বাড়িটা বহু বছরের পুরোনো ক আগেকার এর।